রাতে খুব ঠান্ডা পড়ে, মানুষ কাজকর্মে ঠিকমতো বের হইতে পারতেছে না । সবজি শীতকালীন সবজির ক্ষতি হইতেছে । বেশ ঘন কুয়াশা, প্রচুর পরিমানে ঠান্ডার কারণে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

গত দুই সপ্তাহ তিন সপ্তাহ আগেও তো বৃষ্টি হইলো । আপনাদের এইখানে হইসে? হ্যা আসলে বৃষ্টিটা কেনো হচ্ছে আসলে বুঝতে পারতেসি না, কেনো হচ্ছিলো আপনার? যদি একটু ভাঙ্গি বলতেন এরি, এই আবহাওয়ার

সমস্যা এইটা হ্যা অইটা ঠিকাছে যেমন মানুষ আপনার জল্বায়ুকে আপনার যেভাবে পারতেছে আপনার অইভাবে করে ধংশ করতেসে । উম

অইটা তো আপনার এই জি বুঝেন না? একটা নদীর মেইন ঘটনা । বর্ষাকালে দেখেন ঠিকমতো বৃষ্টিও হয় না । বর্ষার মৌসুমে এই বছর ঠিকমতো বৃষ্টিও হয় নাই । যার কারনে এই বছর শীত বেশি । একটা প্রবাদ আছে অনু বর্ষায় দনু শীত হ্যা হ্যা । এইটাই হচ্ছে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 শহরে সমস্যা হচ্ছে না সেরকমটা বললেও কিন্তু হবে না । হচ্ছে হয়ত বিল্ডিং এর ভিতর থাকলে বা ঘরের ভিতর থাকলে লাগতাসে না । বাইরে বেরোলে ঠিকমতই সমস্যা হবে । আপনার যেমন আমাদের এখানে প্রায় শোনেন, আমাদের এখানে যে শীতকালে এই শীতের কারণে অনেকগুলা রোগ দেখা দিস আপনার । এই সর্দি, কাশি, জ্বর ডায়েরিয়া আপনার অনেক রোগ আর আমাদের এখানে পর্যাপ্ত পরিমানে শীতকালীন বস্ত্রও নাই ।

মানুষ আরো মানে বাচি থাকার মতো একটা অবস্থানে নাই হুম

আপনার যারা গরীব হেরা আপনার বেশি কষ্টে আছে অইটা তো কারণ তারা ঠিকমতো কাজে যাইতে পারতেছে না আপনার আবার শীত পর্যাপ্ত পরিমাণ শীত বস্ত্র নাই আর আমাদের এখানে তো গ্রাম । আপনি চাইলেও সব কিছু করতে পারবেন না ।

এরপরে আপনার কোনো কিছুর দরকার হইলে বাজারে যাইতে হয় সবসময় তো আর সম্ভব না আপনি খেয়াল করেছেন গত দুই বছর আগের আবহাওয়া আর আজকের থেকে পাচ বছর আগের আবহাওয়া অনেক বেশকম । পাচ সাত বছরের আবহাওয়া হ্যা অইটাতো ঠিকাছে যেমন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 আপনি আবার মাঝেমধ্যে দেখবেন যে শীতের ভিতরে একদিন হঠাৎ করে গরম পড়তেসে ।

আগে কিন্তু এরকম ছিলো না আমরা কিন্তু যেসময় ছোটবেলাই ছোট ছিলাম আরকি হুম এইটা ত সত্যি ভাই গরম কালে গরম পড়তো আবার বর্ষা কালে বর্ষা দিন দিন যেনো কিরকম মানে পরিবর্তন হয়তেসে । মানুষ চিন্তাকরতেসি গাছপালাকে কাটি ফেলতেছে হ্যা এইটার ফলে তাপমাত্রা দিন দিন বাড়তেসে বৃষ্টি হয় না বৃষ্টি তো হইতেসেই না হুম এই আপনার বৃষ্টি বৃষ্টির সিজনে হয় না কিন্তু যে সিজনে বৃষ্টি হওয়ার কথা না সে সিজনে বৃষ্টি হচ্ছে এইটার একমাত্র কারন হচ্ছে যে অবাধে গাছটাছ কেটে ফেলা । হুম বলতেসি না আপনাকে যে যেভাবে পারতেছে অইভাবে লুট করতেসে প্রকৃতিকে কেউই চিন্তা করতেসে না যে তাঁর ভবিষ্যৎ প্রজন্মগুলা কি করবে আপনার দেখবেন যে কয়েকবছর পরে বাংলাদেশের মধ্যে আপনার এই তিনটা ঋতু দেখা যাবে একটা গরম গ্রীষ্মকাল একটা শীতকাল আর বর্ষাকাল বর্ষাকাল এই তিনটা ঋতু দেখবেন আর দেখবেন যে মানে ঋতু ছয়টার ভিতরে সর্বোচ্চ তিনটা দেখতে পায়

গ্রীষ্ম মনে করেন কেমন পরে এইটা আর শীত, শীতের ভিতরে আবার বর্ষা গরম তিনটাই আমি দেখতে পাইতেছি এই তিনটাই দেখা যাই এই আপনার এই কয়েক বছর আজকে প্রায় তিন বছর এইটা এই এইটা বেশি দেখা যাচ্ছে তা আপনাদের অইখানে শীতকালীন ফসল এবার কেমন হয়ছে?

দেখেন দুইটা ঋতু একটা ঋতুতে দুইটা ঋতু মানে সিস্টেম দেখা যায় যে বর্ষাকাল তো শীতের ভিতরে চলে আসছে আবার শীতটাও আছে হ্যা অইটা ঠিকাছে আমাদের এখানে আবার শীতকালীন ফসল অনেক হয়ছে কিন্তু আপনার অই এই মাঝদি দুই দিন বৃষ্টি হওয়ার কারণে আপনার ফসল অনেক নষ্ট হয়ে গেসে ।

হু

আপনাদের অইদিকে আপনাদের অইদিকে অয় শীতের কারণে অসুখগুলা আপনার কেমন দেখা দিসে আছে হ্যা ঠান্ডা জনিত রোগ প্রচুর পরিমানে মানুষ খুব হাসপাতালে আসা যাওয়া করতেসে আসলে শীতটা কমবে কিনা আপনি আবহাওয়ার নিউজে দেখসেন কিনা শীতটা কি আসলে কয়েকদিনের মধ্যে কমবে? এইটা না শীতটা আরো এই মাসের আরো শেষ নাগাদ পর্যন্ত বাড়তে পারে বাড়তে পারবে না? এই মাসের দশ পনেরো গেলে হয়ত কমবে এর আগে না এর ভিতর তো মানুষের অবস্থা আরো খারাপ হয় যাইবো তাইলে এভাবে যদি বারতে থাকলে তাইলে তো খুব শোচনীয় অবস্থা হবে মানুষ বাচার কোনো উপায় নাই আরকি

দেখি না আল্লাহ কি করে উম সেইটাই আপনার আমরা তো তাও ভালো আছি যাদের আপনার এই শীতবস্ত্র নাই বা পর্যাপ্ত পরিমানে Facilitty নাই হম তারা বুঝতে পারতেছে আরকি শীত তাদের জন্য কত বড় আমরা তো আমরা এইখানে এইদিকে ভালো আছি উত্তরঞ্চলে যান না অবস্থা খুব আরো খারাপ, উত্তরঞ্চলের দিকে

হিমালয় পর্বতের দিকে যাদের ঘরবাড়ি তাদের অবস্থা খুব খারাপ হম একেক জায়গায় বরফ ও পড়ে অইটা তো ঠিকাছে ঘুরতে বের হলে মানুষ কাজেও পারে না হ্যা আসলেই শীতটা আসলে কারো জন্য অভিশাপ আর কারো জন্য আপনার আনন্দের হ্যা অইখানে ওরা খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে বাইরে বের হয় আরকি আগুন জ্বালাই আগুনের আগুন পোহায় খরকুটো দিয়ে তারপরে যখন বৃষ্টি হয় আর যারা আপনার এই যে গরিব মধ্যবিত্ত যারা আছে এরা আপনার কাজে যাইতে পারেন না আপনার ঠিকমতো তাদের জীবিকাটা উপর নির্ভর করতে পারতেছে না । হম এইটাই বলি বাচ্চাকাচ্চা নিয়ে অনেক অশান্তিতে আছে মানুষ আপনার যাদের ঘরে বৃদ্ধ আছে তারা তো আরো ঝামেলার ভিতর আছে উম বুঝতেছি তবে শীতকালে একটা জিনিস মজার পিঠা শীতের পিঠাগুলো খাইতে মজা হ্যা অইটাতো ঠিকাছে আপনার শীতকালে না আমি শীতের

আপনার এই যে খেজুরের রস হ্যা খেজুরের রস খাইসেন কিনা ঘাসের উপরে কুয়াশা পড়ে থাকে সূর্য্যের একটু ঝলকানি উঠলে চিকচিক করে সেইটা খেয়াল করসেন কিনা জানি না অইটা খুব মজার এইগুলা তো আমরা প্রতিদিন দেখি এইগুলা তো আমাদের নিত্য দেখার বিষয় হম খালের পাশদিয়ে পারে পারে হেটে যেতে খুব মজা লাগে এবারে খেজুর রস খাইসেন কিনা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

অইখানে খেজুরের রস আছে নাকি অইখানে এখানে শহরে পাওয়া যায় খুব কম

আর অরজিনাল পাওয়া যায় না এই হইলো সমস্যা

গরমের দিনে আপনাদের অইখানে টেম্পারেচার কিরকম থাকে? গরমের দিনেও আপনার এই ভ্যাপসা গরম গরমের দিনে গরম

আপনার হায়েস্ট চল্লিশ ডিগ্রী বেয়াল্লিশ ডিগ্রী এরকম উঠে মানে খুব গরম পরে মোটামুটি হম আবার আপনার বর্ষাকালে বৃষ্টি হয় না গত বছরে আপনার বর্ষায় এইরকম বৃষ্টি হয় নাই এবছর দেখি না কি হয়? ও হেমন্তের জিনিষগুলা কেমন দেখা যায় হেমন্তকালটা হেমন্তকালটা কি এইটা তো আমরা ভুলিই গেসি মনে হয় । আপনার যেমন শীতের পরে বসন্ত উম বসন্ত টা কি আমরা এই কয়েকবছর আর দেখা যায় নাই শীতের পরে সরাসরি গরম চলে আসে

বসন্তে তো মানে নয় গরম নয় শীত মানে এরকম থাকার কথা নতিশীতোষ্ণ থাকার কথা নতিশীতোষ্ণ তো দুরের কথা আপনার বসন্ত কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় এইটা আমরা বলতেও পারি না আচ্ছা আচ্ছা আপনার সব কিছু আসলে ঋতু পরিবর্তন অই আসলে জলবায়ু পরিবর্তনের কারণে আপনার ঋতুগুলো পরিবর্তন হচ্ছে আরকি বাংলাদেশ দেখবেন যে এই আর কয়েকবছরের ভিতরে তিন ঋতুর দেশ ঘোষনা হবে দেখবেন । অই যে বাইরের country এর মতো ইউরোপ টিউরোপ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

এগুলা তো দেখা যাই না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 এইটাই

আর শীত যদি আপনার এইভাবে আরো কয়েকদিন থাকে এরকম তাহলে আপনার

আপনার বেশি ক্ষতি হবে কৃষির কৃষিকাজের বেশি ক্ষতি হবে

আপনার শীতকালিন ফসলগুলার ইরিধান আপনার অইটাতো রোপন করবো অইটা এত সমস্যা না কিন্তু আপনার শীতকালীন সবজিগুলো আছে না? হ্যা অইগুলার ক্ষতি একটু বেশি হইবো কারণ এইগুলা আপনার পোকা আক্রমন করি ফালাবো তো সূর্য না দেখা গেলে তো সমস্যা বুঝেন না? হম হ্যা এইটাই তো সমস্যা সুর্য্য না থাকলেতো আপনার কাজগুলা

হ্যা অইভাবে হ্যা সূর্য এইভাবে যদি আরো কয়েকদিন থাকে তাহলে আপনার অবস্থা অনেক খারাপ হবে মানে Totally সর্বোপরি বলতে গেলে এই আবহাওয়ার change বা জলবায়ু পরিবর্তনের মূল কারণই হচ্ছে মানবসৃষ্ট কারণ আর কোনো কিছুই না হ্যা হ্যা তো ঠিকাছে আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করলাম হ্যা?

ঠিকাছে। হ্যাঁ খুব ভালো তুমি কেমন আছো? হ্যাঁ বলছি তুমি কেমন আছো? আমি ভালো আছি তুমি কেমন আছো? সব ভালো এখন, এই সব চলছে তো পড়ালেখা টাও চলছে এখন just আহ পরীক্ষা দিয়ে বসে আছি মানে সেরকম কিছু আর করছি না এখন আহ আমি just এখন আহ করলাম এম কম করলাম

এই আগের মাসে এই তোমার exam হয়েছে পরীক্ষা শেষ হলো, এখন সেরকম কিছু নিন আহ নির্ণয় নেই

আর তুমি বলো, তোমার কেমন সব কিছু?

হ্যাঁ সেটাই আমি তো ভাবছিলাম আমার আহ আমার বাড়িতে সবাই বলছে, যে এম কম নিয়ে পড়েছিস টা ভালো করলি কিন্তু আহ তার আগে এটা করে নে তোর বি এড হয় না হ্যাঁ হ্যাঁ সেটা করে নে আর দুবছরের আর course এর পরে তুই ভালো এক তা চাকরি পেয়ে যাবি আহ তো সরকারি হোক দুটোতেই apply আরকি, আহ তো privet তো এমনি পেয়েই যাবি বি এড করলে তারপর সরকারির জন্য ওই আহ তোর পরীক্ষা দিতে বসতে লাগবে সেটার কারণে, আহ হ্যাঁ কারণ করে নিলে ভালো হয় সবাই বলছিলো আবার কিছু জন বলছে না banking এর দেখ এরকম ভাবে আমার ইচ্ছা আছে, যেকোনো সি এ গুলো তে

যে আমরা field কি ভাবে practically কাজ করা যায় সেই ব্যাপারে, এবার আমরা theory নিয়ে পড়েছি সব কিছু করেছি, মানে এটা হয় না একটা সব Practically সেটা দেখা যায় দেখা যাবে, যে কিরকম কাজ বাজ করা হয় আর সেটার জন্য আমি ভাবছি একটা সি এ firm join করে নিলে কি হয় তাহলে আর পড়তে লাগবে না, তাহলে তোমার ওই আর ছ মাস আট মাস করে পুরো মানে GST tally এগুলো সব যত informetion গুলো আছে সবগুলো ভালো ভাবে পেয়ে যাবো, আর একটু hand speed টা বাড়বে তাই না? আর অনেক জনের সাথে দেখা শোনাও হবে, তাদের আহ তাদের থেকে মানে অন্য অন্যান্য contacts পাওয়া যাবে যে কার কি দরকার লাগে suppose হয় না যে কোনো জন নিজের return file করলো সেগুলো করতে থাকলে কি হলো আমাদের মানে হাতটা একটু চালু থাকলো ওই কাজে আরকি হ্যাঁ তারপর ভালো নয় তা accountant এর আহ post এ তুমি কোনো office এ চাকরি করতে পারো হ্যাঁ কী

হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ কারণ ওখানে সারাদিন চলে যাবে একদম সেটাই হ্যাঁ

মানে সে আহ বি এ করেই আহ হ্যাঁ তারপর ভালো একটা চাকরি পেয়ে গেলো হচ্ছে আহ তোমার এখানে sector five এ একটা শ্যাম ফার্মেসি বলে একটা কোম্পানি আছে হ্যাঁ সেখানে ও কাজ করে হচ্ছে আহ মানে তোমার আমেরিকাতে মানে medicine যেগুলো হয় না, medicine shop তো এগুলোর মানে কিছু একটা billing না কি করে সেটা মানে রাত্রী কাজ হয় ওর কাজ পাওয়া হয়ে গেছে ছ মাস না এক বছর হতে যাচ্ছে ও বললো আগে তো ওর ছিলো হচ্ছে আহ মানে offline job মানে

আমাদের এখানে night তখন ওদের day তাই না সেটার জন্য কি হলো ওকে night shift বলতো যে যেতাম আসতাম একটু খাটনি হতো, কিন্তু এখন এক দু মাস হচ্ছে বলছে বলছে আমাকে work from home ই দিয়ে দিয়েছে খুব ভালো মানে reliable company ওখানে তো সবাই মানে উম ভালো আহ salary ভালো পাচ্ছে শুরু আছে ওখানে twenty five k দিয়ে হ্যাঁ আর প্রতি বছর increment হবে দু হাজার টাকা করে, এটা তো ভালোই না

হ্যাঁ, আর একটা বিয়ে করে ওই আহ তোমার এরকম কোনো job পাওয়া এটা একদমই ভালো জিনিস, আর আমরা এম কম করে বসে আছি হ্যাঁ সেটাই তো

হ্যাঁ আমরা তো ইচ্ছা ছিল ভালো একটা মানে হয় না accountant এর কোনো একটা post পেয়ে গেলে ভালো একটা কোম্পানি দেখে তারপরে তোমার আহ এখানে তোমার আহ saturday sundays করে বা weekend এ, একটা করে আমি আমার মানে student রেখে নিলে group wise তাহলে সেটা ধরেও হয়ে যেত ভালো একটা মাসের হ্যাঁ আর তাছাড়া এখন tuition এ যা ভালো লাভ আছে শুধু student পেয়ে গেলে হলো হ্যাঁ সেটাই মানে ওই একই জিনিসের ঘষে থাকো আপ আর কিছু কিছু দিনের পর না নিজের ইচ্ছা করবে না, আমি বলছি কি কাজ করছি বসে বসে তো পড়াচ্ছি কি সেই পড়া লেখাতেই থেকে গেলাম একটু বাইরে যাওয়া আসা হচ্ছে না এরকম হ্যাঁ তারপর কি তাদের মাঝখানে ওদের result ওদের পরীক্ষা কোথাও যেতে পারবো না, এই ওই অনেক ঝামেলা লাগে হ্যাঁ মনে হ্যাঁ

আহ গোল পার্কের ওখানে আর ওখান দিয়ে কি কি কোম্পানি দেয়াছিলো ওখানে job দেবে আর free তে হ্যাঁ সেটা আমি ভাবলাম free তে এখন কে চাকরি পাচ্ছে বলতো? কতজন পয়সা দিয়ে বসে আছে চাকরি পাচ্ছে না আর আমরা free তে চাকরি নাকি, ওটা কিছু না এ আমার মনে হচ্ছে সব illegal কাজ হয়না sector five এ ওই হ্যাঁ, ওই টার তোর তোমার ওই calling department এ বসিয়ে দেবে ওই illegal কাজটা করো হ্যাঁ আমার তো একটা পিসতুতো ভাইয়ের ছিলো সে করতো তো সেটা ঠিক আছে ওর একটু financial problem ছিলো, আর্থিক অবস্থা ভালো ছিল না মাঝখানে ও করতো, জানিস কি হয়েছে এক মাস টানা কাজ করেছে শুধু পাঁচ দিন বাকি ছিলো এক মাস হওয়ার মানে আহ সে হয়নি পাঁচ দিন বাকি ছিলো তবে কী বলছে যে আহ Company বন্ধ হয়ে গেছে, কেনো ওই যে হ্যাঁ